এখানে রাধা এবং কৃষ্ণর ছবি আছে মূর্তি মাতা-- রাধার হাতে বাঁশি আছে সাদা রং করা আছে ময়ূর আছে পাশে।

এইগুলো হচ্ছে নেউল অনেকগুলো নেউল দাঁড়িয়ে আছে বাচ্চা বড়ো আর কত গুনে আমি বলছি এক দুই তিন চার।